এটি একটি পাহাড়ি এলাকার ছবি।

এখানে একটি বাচ্চা বাগানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফুলের সামনে ফটো উঠেছে।

এখানে অনেকগুলো গাঁদা ফুল এবং পেছনের দিকে বিভিন্ন ধরনের ফুলও দেখা যাচ্ছে।

জলের মধ্যে অনেক গাছপালার ছায়া পড়ে আছে।